ভাইরে একটি মানুষকে দেখা যাইতেছে।

সামোনে অনেকগুলি মাছের দোকান দেখা যাইতেসে।

অনেকগুলি বাইক দাঁড় করানো আছে।

সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

ছবিটিতে আমরা একটি গার্ডেন দেখতে পাইতেসি।

আশেপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

দূরে কয়েকটি পিলার দাঁড় করানো আছে।

সামোনে দুটি বড় বাড়ি দেখতে পাইতেসিই।

উপরে ইলেকট্রিক -এর তার রয়েছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাইতেসি।

ছবিটিতে আমরা একটি অনুষ্ঠানের জায়গা দেখতে পাইতেসি।

সামোনে একটি ঘর একটি মুত্তি দেখতে পাচ্ছি।

অনেকগুলি মানুষকে দেখা যাইতেসে।

দোকানটির ভিতরে অনেক কটি লাইট জ্বলতেসেএ।

সামোনে অনেকগুলি লাইট জ্বলতেসে।

এহনে একটি ডিসকো দেখতে পাইতেসি।